সামনে একটি লোক কালো রঙের জ্যাকেট এবং সাদা রঙের প্যান্ট পরে বসে রয়েছেন চেয়ার -এ।

বিভিন্ন বুকে এবং ফুল পাতা দিয়ে তারা এটাকে সাজিয়েছে।

সামনে পুজার আসন ধর্মীয় সামগ্রী ও প্রসাদ রাখা রয়েছে।

এই ছবিতে রাতে একটি ধর্মীয় অনুষ্ঠানের দৃশ্য দেখা যাচ্ছে।

তার উপরে বড়ো বড়ো করে কোকাকোলা লেখা রয়েছে সামনে আমরা একটি বাক্সও দেখতে পারছি পেছন দিকে যেটা রাখা রয়েছে।

রাস্তার দুই পাশে সবুজ ঘাস এবং লাছছে মাটির উঁচু নিচু ভূমি রয়েছে।

নৌকোর উপরে দুজন মানুষকেও আমরা দেখতে পারছি এবং আমরা দেখতে পাচ্ছি সূর্যের প্রতিচ্ছবি নদীতে এসে পড়েছে।

আমরা দূরে কিছু গাছপালাও দেখতে পারব এবং নদীর পাড়ও এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে।

এই ছবিটির একটি প্রাকৃতিক গ্রামীণ পরিবেশ দেখা যাচ্ছে।

পাশেই একটি মাটির রাস্তা রয়েছে।

শিক্ষার্থীরা টেবিল ঘিরে বসে পড়াশোনা করছে।

সামনে একটি নীল রঙের বাস্কেটও রাখা রয়েছে এবং পেছনে আমরা অনেক ওপরদিকও লাইটও লাগানো রয়েছে।

এখানে আমরা দেখতে পারছি এটি একটি নদী বা সমুদ্রের ছবি যার ওপরে একটি নীল রঙের নৌকো রয়েছে এবং নৌকোর মধ্যে আমরা দেখতে পারছি বিভিন্ন ধরনের পতাকা রয়েছে।

যেখানে গাড়ির নির্গত ধোঁয়ার মাত্রা পরীক্ষা করা হয়।

সামনে একটি ছোট কাউন্টার আছে যেখানে কর্মীরা কাজ করছেন।

পিছনে তিলতলা স্কুল ভবন দেখা যাচ্ছে যা নীল ও সাদা রঙের।

ছবিটির পেছনে আমরা দেখতে পারছি অনেক ভঙ্গুর জিনিসপত্র রয়েছে আর সেগুলো বাইক -এরই জিনিসপত্র বলে মনে হচ্ছে।

এই ছবিটির মধ্যে আমরা দেখতে পারছি যে এখানে কয়েকটি বাইক দাঁড় করানো রয়েছে।

ওপরে তাদের ওপরে একটি ছাতাও রয়েছে যেইটির মধ্যে লেখা আছে ভারত অটোমোবিলস ।

পেছনে আমরা একটি টিন এর চাল দেখতে পারছি এবং দেয়ালে আমরা কিছু পোস্টার ও দেখতে পাচ্ছি।

এটি সবুজ বনাঞ্চলের মাঝে অবস্থিত যেখানে প্রচুর গাছপালা রয়েছে।

এই ছবিটির মধ্যে আমরা একটি দোকান দেখতে পারছি এবং তার ওপর একটি বড়ো বড়ো করে ব্যানার লাগানো রয়েছে যেখানে মারুতি সুজুকি লেখা রয়েছে।

দোকানটির ভেতরে আমরা একটি গাড়িও দেখতে পারছি এবং সেখানে আমরা তিনটে লোকও দেখতে পারছি।

মূলত এই ছবিটির মধ্যে আমরা একটি সবুজ মাঠ দেখতে পারছি।

রাস্তার পাশে আমরা সোলার লাইট দেখতে পারছি।

যে পুতুলগুলির হাতের মধ্যে ঢোল এবং বিভিন্ন ধরনের অন্য বাদ্যযন্ত্র রয়েছে।

যা একটি টিন শেড ঘরের ভেতরে রাখা রয়েছে।

এই ছবিটিতে একটি সুন্দর মন্দিরের প্রবেশপথ দেখা যাচ্ছে যার সামনে সিঁড়ি ও রেলিং রয়েছে।

সামনে খোলা উঠোনে কয়েকটি লাল চিয়ার রাখা আছে যেখানে একজন ব্যক্তি বসে আছেন।

জায়গাটি পরিষ্কার ও খোলা পরিবেশের।

এখানে একটি বিশাল প্রবেশদ্বার ও সিঁড়ি রয়েছে।

এখানে মানুষ ঘুরতে বা পূজা আর্চনা করতে এসেছে।

ছবিটিতে একটি টি_ভি_এস মোটরসাইকেল ও স্কুটার শোরুম দেখা যাচ্ছে।

শোরুম -এর সামনে বিভিন্ন মডেল -এর বাইক ও স্কুটার রাখা আছে।

দোকানের সাইনবোর্ড -এ গুজরাটি ভাষায় লেখা রয়েছে যা সম্ভবত শোরুম -এর নাম।

যে সোফা -টির মধ্যে আমরা বিভিন্ন ধরনের সুন্দর ডিজাইন দেখতে পারব।

উপরে বড় বড় করে আরিহান্ত মার্বেল লেখা রয়েছে যেটি দিনহাটা দোলাবাড়ি রোড -এর মধ্যে রয়েছে।